এটি একটি চার্চ -এর ভেতরের দৃশ্য। যেখানে হয়তো কোনো অনুষ্ঠান পালন করা হচ্ছে।

এটি একটি ব্যানার যেখানে হ্যাপি ভালই পার্ক লেখা রয়েছে এবং পাশে শারদ উৎসব লেখা রয়েছে। পার্ক -টির চারিপাশে খুব অসংখ্য গাছ রয়েছে এবং সবুজ--

পাশে অনেকগুলি গাছ এবং সুন্দর সুন্দর ফুল রয়েছে। এবং বুদ্ধদেবের মূর্তিটি একটি বেগুনি রঙের চাঁদরের ওপর বসে আছে।

এবং নীচে বাস - টির নাম্বার রয়েছে ডাবলু বি জিরো ফোর সি এইট সেভেন সেভেন জিরো এবং বাস - টির চারিপাশেও অনেক --

এটি একটি মুদিখানা দোকানের ছবি। যেখানে লেখা রয়েছে আগারওয়াল ফুড স্টোর ।

অনেক আয়না রয়েছে এবং এই ট্রেডমিল -গুলি অ- অনেক নতুন এবং এগুলির ওপরে যারা হাঁটছেন তারা সবাই মহিলা।

এবং ছোট বড়ো সবরকম মিলিয়ে একটি সুন্দর দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে।